এর মদ্যে একটা আঃ ঘর আছে।

এটা একটা মাছের বাজার যেখানে অনেকগুলো মাছ আছ মাছ রাখা আছে।

তার মধ্যে তিনজন ছেলে তিনজন মেয়ে।

ঔষধ আছে একটা গ্রিন কালার সবুজ কালারের দেওয়াল আছে।

সামনে একটা আ গাড়ি আছে সাদা একটা টেবিল আছে টেবিলের উপরে একটা কম্পিউটার রাখা সামনে আকাশ দেখা যাচ্ছে।

দোকানের মইদ্যে অনেক জিনিসপত্র আচে কলগেটের প্যাকেট ঝুলানো আচে লিচির অ্যা লিচি রাখা আচে।

এবং টেবিলের উপরেও আ কিছু কাপড় রাখা কাপড়ের কালারগুলো আ সবুজ কালো--

উপরে তলার ঘরের কালারটা হচ্ছে বেগুনী।

সামনে একটা আ বিল্ডিং তৈরি হচ্ছে যেটার মদ্যে অনেকগুলো বাঁশ লাগানো আছে একটা পর্দা ঝুলে আছে যে--

নীল কালার নীল সাদা।

সামনে দেখা যাচ্ছে তিনটে চারটে চারটে ফ্রিজ সারি সারিতে সারি সারি দাঁড়ানো।

একটা আঃ কার পার্কিং জায়গা আছে যেখানে অনেকগুলো কার আছে অনেকগুলো কার দাঁড়িয়ে আছে।